আমি দেখতে পাচ্ছি একটি খোলা ময়দানে একটি টেকটার .

বাংলা দিয়ে এবং ইংরেজি দিয়ে এবং তাতে ফোননম্বরও দেওয়া আছে এবং নীচেতেও সেমই লেখা আছে.

এবং বাকি পাঁচটা গাড়ি দাঁড়িয়ে আছে.

এবং সেই রোডে ইলেকট্রিক তার আসে।

আমি দেখতে পাচ্ছি একটি সুইমিং পুল .

টাওয়ার থেকে বাচ্চারা খেলে আর একটি মানুষ পাশে বসে আছে।

আমি দেখতে পাচ্ছি একটি ওষুধের দোকান.

কারেরও ছবি দেওয়া আছে ওইখানে দিবারে আর একটি ক্লান্ডার আছে.

আমি দেখতে পাচ্ছি একটি দীপ-স-সা কফিস শপ .

ফেস -গুলো দেখা যাচ্ছে না তারা ওখানে কিছু খাচ্চে দুটি প্লেট -এ তিনটি লোক আছে এখানে।

এবং তাতে বাংলা দিয়ে লেখা আছে হিন্দি দিয়ে লেখা আছে ইংরেজি দিয়েও লেখা আছে .

প্রত্যেকটি বক্সে সামান আছে এবং সামনে একটি বক্সে সামান নেই.

কিছু গাছপালা এবং তার সাইডে একটি বাঁশের খুঁটি .

এটি নদী এবং তার পিছনে একটি পর্বত।

এবং দুটি খুঁটি এবং একটি গাড়ি.

এবং দেখতে পারছি পুরো ইঞ্জিনটা খুলে বাইরে.

মাঠ এবং মাঠে কিছু মেয়ে গোল করে বসে আছে.

আছে কয়েকটি বাইক এবং একটি মহিলা.

আমি দেখতে পাচ্ছি একটি বড় নদী।

আর নৌকার মাঝখানে দুটি মাঝি এবং তারা নৌকাটি চালাচ্ছে .

আমি দেখতে পাচ্ছি একটি নদী.

আমি দেখতে পাচ্ছি একটি দুটি সুন্দর টিনের ক্যাম্প দুই সাইডে.

এবং দুটি মানুষ উপরে আছে এবং একটি কুরসি যেখানে কইন্যা পাত্র বসে.

এবং গাছপালা দেখা যাচ্ছে এবং তাদের ঘরের উপরে টিনের--